সে মাথা দুলিয়েবললে মাংস

তো আমি বললাম যে যদি মনে করুন মাংস প্রচুর পরিমাণ একমাস ধরে খান তালে কী সেটা আর ভালো খাবার থাকবে বললেন না তা বললুম যে তালে একটা খাব খারাপ খাবারের নাম করুন এবার সে খুবই মাথা চুলকালো চুলকে কিছু পারলোনা

প্রতিটা খাবারের মধ্যে কতগুলো পুষ্টিগুণ থাকে আর আমাদের যদি মানব শরীরের কথা বলা হয় তালে মানব শরীরের পুষ্টি বিহনের একটা মাত্রা আছে কত মাত্রা কত এটা যারা পুষ্টিবিদ

তারা বলতে পারে তো ফলে ভালো খাবারের এ এ পার্থক্য টা হয়না যেটা হতে পারে মানে খাদ্য বিশেষজ্ঞরা বলেন যে মিশ্র খাবার ই ভালো খাবার mixed food

হ্যাঁ মিশ্র খাবারই ভালো খাবার এটা ঠিক কেননা আমার খাবারের মধ্যে আমাকে protein থাকতে হবে মানে মাংস বা এই জাতীয় জিনিস carbohydrate থাকতে হবে এবং fat থাকতে হবে

তার সঙ্গে sugar -ও থাকবে সবকিছুই একসঙ্গে মিশে যে খাবারটা হয় সেই খাবারটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো

না আমি আ কারোর সঙ্গে দুজনের সঙ্গে একমত হতে পারছিনা আমার আ একটা মত হচ্ছে যে ঠিক এই প্রশ্নে খারাপ খাবার আর ভালো খাবারের ক্ষেত্রে এই মূহুর্তে

একদম specific একটা difference তৈরি করা গেছে সারা পৃথিবী জুড়েই সেটাতো ব আ আগের ব দুজন বক্তা বললো যেটা সেটা হচ্ছে যে কোন শরীরের জন্যে কারোর

প্রচুর আ যদি cholesterol থাকে তার মাংস খাওয়া বারণ কারোর sugar থাকলে তার carbohydrate বেশি খাওয়া বারণ তার ক্ষেত্রে সেটা বিষ আবার cholesterol ম ম কম আ তার ক্ষেত্রে মাংস খাওয়া ভালো

আবার sugar যাদের low তাদের পক্ষে carbohydrate খাওয়াই চলতে পারে খাওয়া ভালো এ তো দীর্ঘদিন ধরে এটাতো পুষ্টিবিদরা বলবে আমার কাছে খারাপ খাবার ভালো খাবার কিন্তু আমি অন্য ভাবে দেখছি সেটা হচ্ছে

যে খাবারটা একদম প্রাকৃতিক পদ্ধতিতে কেন আমরা প্রকৃতির আ সন্তান মানুষ বা অন্যান্য প্রাণী

বৈজ্ঞানিক পদ্ধতিতে hybrid এবং genetically modified food এবং প্রচুর পরিমাণে রাসায়নিক এবং কীটনাশকের ব্যবহারে যে খাবার

তৈরি হচ্ছে আ সেটা আ প্রানীকে protein -ও হতে পারে আবার সে জ্ঞা মা

ইয়ে আ চাষের আ চাষ যো চাষের জিনিসও হতে পারে এইটা হচ্ছে আমার কাছে খারাপ খাবার কিন্তু এখানেও আমার একটা ম মনে হয় যে আমি আমার কাছে আ এইটাই একটা

এইটা বা এই এই এইটুকুনি আপনি বলুন একটু যে

অনেক আসলে ম পড়াশোনা করেছেন অনেক কিছু জানে তো আমি প্রনবকে একটু মনে করিয়ে দেব যে

যে প্রাকৃতিক ভাবেও অনেক বিষযুক্ত খাবার আছে

যেগুলো কোনো কোনো মাত্রাতেই গ্রহণযোগ্য নয় মানুষের শরীরের পক্ষে সেক্ষেত্রে প্রনব প্রনব যেটা বলতে চাইছে যে food alertaration যে খাদ্য টাকে খারাপ করে দেওয়া হচ্ছে সেই বিষয়ে হয়তো বলতে চাইছে

প্রকৃতিগতভাবে বিষক্রিয়া হয় এমন খাবারও আছে যেমন কতগুলো যেমন খেসারির ডাল আছে তাছাড়া আরও অনেক স স ভ ম মানে শিকড় মূল আছে যেগুলো প্রাকৃতিক কিন্তু বিষযুক্ত

ঠিকাছে আ ব ব বনে যেরকম ফল তৈরি হয় যেগুলো খাবারের ফল তৈরি হয় আবার বিষ ফলও তৈরি হয় যে ফল খেলে সমস্ত প্রাণী মারা যায় যেকোনো প্রাণী মারা যেতে পারে সেটা আমরা জানি যেরম প্রাণীর মাংস সব মাংস তো আর

খাবার মতো নয় আবার অনেক মাছ আছে যেই মাছের ব বিশেষ অংশ খেলে পরে প্রচুর যেমন ট্যাপা মাছ হ্যাঁ সুন্দরবন অঞ্চলে এটা খুব পাওয়া যায় তা বা সেটা খেলে হয়ে সেটাতো ম জানা বিষয় আমার কাছে খারাপ খাবার হচ্ছে যে খাবার গুলো প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হচ্ছে না যে খাবার গুলো আ আ বৈজ্ঞানিক পদ্ধতিতে রাসায়নিকের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে

এটা আমার কাছে খারাপ খাবার তার কারণ আমাদের শরীর এই রাসায়নিক গুলোকে চেনে না মানে আমাদের যে আ লক লক্ষ লক্ষ বছরের evolution -এর মধ্য দিয়ে আজকে শরীর পেয়েছি তাইতো নাকি

কেননা আমাদের ম্যাক বেশিরভাগ

জৈব উৎপাদন করতে পারা যাচ্ছেনা কেননা অতিরিক্ত সারের অভাবে তালে কী আমরা না খেয়ে থাকবো

আমার মনে হয়না সেরকম কিছু আমার কাছে ভালো খাবার মানে হচ্ছে যেটা আমার কাছে সহজলভ্য সেই খাবারটা যদি আমরা খাই সেটাকেই আমরা প্রাকৃতিক ভাবে সেই আ খাবারটাকেই আমরা বলতে পারি ভালো খাবার

আর ভেজাল যুক্ত যে খাবার বিশেষ করে ভেজাল বলতে অনেক কিছু বোঝানো হয় যদিও আমরা ব জানি যে আ ময় আটার সঙ্গে ময়দা মেশালে সেটাও ভেজাল

কিন্তু এমন কোনো ভেজাল যেটা আমাদের ক্ষতি করে ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এ মেশানো হয় যেমন হলুদের সঙ্গে আমরা যদি কামধেনু

বা এই এইরকম ধরনের কোনো রঙ মেশাই যেটা industrial colour বা ব্যাবসার কাজে লাগানো হয় সেরকম রঙ সেই খাবার গুলো আমাদের শরীরের পক্ষে খারাপ

আমি আজকে যদি বাজারে যাই আমি কখনোই বলতে পারবোনা যে আমাকে পুকুরের দেশী মাছ আমাকে দিন কেননা আমি পাবোইনা জিনিসটা তাহলে আমাকে সেই কাটাপোনাই খেতে হবে বা সেই বা পার্শে বা যাই খাইনা কেন

বাজারে যেটা আমার কাছে সহজলভ্য সেটাকেই আমাকে খেতে হবে কাজেই আমি ভালো খাবার বলে সবসময় যে জৈব খাবারই খাবো জৈব খাবার নিঃসন্দেহে খুবই ভালো জিনিস আমাদের এখন আ চাহিদাও বেড়েছে মানুষের মধ্যে

কিন্তু সবসময় যে সেটা পাবো সেটাতো নয় কাজেই আমাদেরকে ভালো এবং খারাপ এই concept -টা আমাদের একটু আমি একটু অন্যরকম ভাবে ভাবি যেটা আমাদের আ

ক্ষতি করে যেমন আমাদের আছে যে আজিনা মোটো এই সমস্ত যে পদার্থগুলো আমাদের খাবারের মধ্যে দেওয়া হয়েছে বিশে বেশি করে led জাতীয় খাবার আমাদের মধ্যে এগুলো সরানোর চেষ্টা করা হচ্ছে সেই খাবার গুলোকে আমি বাজে খাবার বলে মনে করি

জৈব খাবারের ওপর নির্ভর করলে

তাহলে মানুষের খাদ্য সরবরাহের একটা ব্যাপার খুব ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যেতে পারে

এইজন্য আগামী দিনের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্পটা গড়ে উঠছে সেটার ওপর বিভিন্ন দেশের সরকার এবং জনগণের দৃষ্টি পড়েছে

এখন এই খাদ্যে যে বিষক্রিয়ার কথা বলছেন সেইটি এই প্রশ্নের সঙ্গে যুক্ত আছে অর্থাৎ একটা জৈব অবস্থায় ভালো খাবার

যেটা আমরা বলছি যে আমরা গ্রহণ করতে পারি যেটা মালোবিকা বললেন সেটিতে কোনো সন্দেহর অবকাশ নেই যে এটা চলতেই পারে কিন্তু ঝুঁকি এড়িয়ে যাচ্ছে যখন আমরা ঐটি প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যাচ্ছি

ভেজালের প্রসঙ্গটা তখনই আসে

দু তিন রকম ভাবে আরও বেশি রকম ভাবে আসতে পারে আমরা মোটামুটি দু তিন রকম বলতে পারি যেমন একটা তো আমি একটু আগে বলেছিলাম যে প্রকৃতিগতভাবে কোনো কোনো খাদ্য

বিষ আছে এটাকে প্রাকৃতিক natural toxin সেটা এছাড়া যখন আমরা প্রক্রিয়াকরণ করছি সেই প্রক্রিয়াকরণের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে

অর্থাৎ কিনা তাপমাত্রা অর্থাৎ কিনা যেটা যে যখন আমরা আ গবেষণা করেছিলাম তখন dry sample wet sample

তারমধ্যে Moisturizer এই সমস্ত যে pyrometer গুলো আছে সেগুলো ঠিকঠাক করে নিয়ে সেই প্রক্রিয়াকরণের মধ্যে আমরা তাকে লাঘু করতে পেরেছি কিনা

তার ওপর নির্ভর করে এই খাদ্যের ভেজালটা কোনো কোনো সময় হয়কি অনিচ্ছাকৃতভাবে ত্রুটি হয়ে যায় কিন্তু যখন আমরা কোনো additive use করছি কোনো ধরুন একটা জিনিসকে খুব আ দেখতে খুব চাকচিক্যময় হবে খুব বর্ণ গন্ধময় হবে এরম কোনো আ অনুগ্রাহক বা যেটাকে agent বলি আমরা যদি আমরা তার সঙ্গে যুক্ত করি হ্যাঁ তাহলে

এইগুলোর এইগুলো ক্ষেত্রেই এইগুলো ক্ষেত্রেই কিন্তু আমাদের সাবধান হতে হবে আমি আমরা যে আলোচনা প্রথমে ভালো খাবার খারাপ খাবারের কথা বলেছিলুম সেটি এই নয় যে আ ইয়ে একটা আমিকোনো খালে খা খাবারকে খারাপ বলছি খা খারাপ সেটাই হবে যদি আমরা প্রক্রিয়াকরণটি যদি খুব সুন্দর করে হয় যদি তার self life -টাকে secure করতে পারি

যে ঠিকঠাক করে ছমাস থাকবে ঠিকঠাক করে একমাস থাকবে এগুলো যদি বুঝতে পারি তালে আগামী দিনে আমাদের আ অনেক সময় হয়কি প্রকৃতিগতভাবে নির্ভর না করে প্রবৃত্তিগতভাবেও নির্ভর করতে হতে পারে

এই ম বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে এই এই খাবার নিষিদ্ধ ওটা তারা খায়না আবার ঐ খাবার নিষিদ্ধ তারা এটা খায়না এই এই কারণে সেটা হতে পারে কিন্তু

আমি মা একটি photograph দেখে গেছিলাম যে ব আফ্রিকার একটি শিশু মরনোন্মূখ সেই অবস্থায়

অপেক্ষা করছে কখন সে মারা যাবে এবং এই শিশুটি তার খাদ্যে পরিণত হবে যে camera man যে photographer এটা তুলেছিলো সে পরবর্তী কালে আত্মগ্লানীতে আত্মহত্যাও করে

যতক্ষণ না এটা আ আমি কোথায় পড়েছিলাম আমি জানিনা ব সম্ভবত আ আপনি আপনার কাছ থেকেই শুনেছিলাম সেটা হচ্ছে আ্যলবার্ট আইনস্টাইন একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যতক্ষণ না পৃথিবীর সমস্ত শিশু

আমরা আ খাই সেটা কিন্তু আমাদের কাছে একধরনের নিষিদ্ধ খাবার বা আ হারাম এই শব্দটা আমার মনে হয় ব্যবহার করতে পারি ঠিক খুব যা সম্পূর্ণ একমত যে আমরা এটা খ্রিষ্টান ধর্মও কিছুটা উল্লেখ আছে যে সব ধর্মি পুরোনো ধর্মগুলোর মধ্যে ভালো জিনিস বেছে বেছে কারা এনে রেখে দিয়েছে

আমার এটা মনে হলো যে আ এই খ্রিষ্ঠান ধর্মের কথা বললো আমি একটা আ আ এই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে একবার আহার করতে বসেছিলাম

ওরা এ খাবার আগে খুব জোড়ে একটা মন্ত্র দূর্বুদ্ধ আমার কাছে যেহেতু সেটা সম্ভবত ল্যাটিন ভাষায় বলে বলে আমিন বলে একটু চেঁচায় আমি পরে জিজ্ঞেস করেছিলাম এটা কেন করা হয় তখন

তুমি আজকে যে খাবার ঈশ্বর তোমাকে দিচ্ছে তার জন্য তুমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছো ভবিষ্যতের খাবারের জন্যে ঈশ্বরের কাছে কখনও প্রার্থনা করবোনা আমরা তার কারণ হচ্ছে ভবিষ্যতের খাবার হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে তোমার জন্য নয় এই কারনে ওরা একটু prayer করে সুতরাং এটা আপনি যেটা বললেন আমি আপনার সঙ্গে তাতে একমত

হ্যাঁ ব ভালো খাবার খারাপ খাবার প্রসঙ্গে অনেক রকম কথাই চলে এলো কিন্তু আমি যেটা সাধারণ ভাবে বলতে চাইছি যে ভালো খাবার তখনই ভালো খাবার যতক্ষণ সেটা আমাদের গ্ৰহণযোগ্য

এবং আ যেটা পথ প্রথমে কথা হয়েছিল যে জৈব খাবার না অজৈব খাবার বা রাসায়নিকযুক্ত খাবার বা রাসায়নিকমুক্ত খাবার এটা থেকে আমি একটু বলতে চাই

যে আমরা কিন্তু খাবারটাকে যখন ধরুন কোনো একটা বা মরশুমের কোনো একটা ফল বা আনাজ খুব পরি বেশি পরিমাণে হয় এবং আমি ধরে নিচ্ছি কু ফুলকপি বা বাঁধাকপি এটা শীতকালেই মূলত হয়

কিন্তু আমরা তো শীতকালের পরে আর পাবোনা কিন্তু এটাকে যদি আমি প্রক্রিয়াকরণ করে আমি রাখি এবং সেখানে অবশ্যই আমাকে কিছু পরিমাণে আ preservative বা রাসায়নিক মেশাতে হচ্ছে

যদিও এই রাসায়নিকটা কিন্তু অবশ্যই হতে হবে আমাদের শরীর কতটা পরিমাণে গ্ৰহণ করতে পারছে তার ওপরে কিন্তু নির্ভর করছে যে আমি বেশি পরিমাণে দেবোনা কতটা পরিমাণ আমাদের শরীর সহ মানে সহনীয় সেইটুকু

আর বাইরে বসে আড্ডা দিতাম তো খেলা নিয়ে একটু topic করতাম ipl -এ আবার খেলা দেখতে যেতাম ipl যেমন আমি কলকাতা দিয়ে belong করি তা আমার favorite team -টা হচ্ছে কলকাতা night riders

আর আরেকটা আমার প্রচন্ড কারণ হচ্ছে কলকাতার night riders just because -কে শাহরুখ খান আমার প্রীয়তম actor হচ্ছে সেইজন্য আমি এই reason দিয়ে আমি কলকাতা night riders -কে support করি আর

আর আমার favorite player হচ্ছে শচীন তেন্ডুলকর উনি সব থেকে

he is the most player who get hundred century in the international cricket

ভালো লাগে গান শুনতে ভালো ভালো বই পড়তে

যেমন বিক্রম বেতাল বইগুলো পড়েছি

আমার গান শুনতে hobby আমার ভালো লাগে ক্রিকেট খেলতে আমি football - ও কখনো কখনো দেখেনি কিন্তু football আমি বেশির ভাগ premier League দেখি তার মধ্যে favourite team হচ্ছে ম্যাঞ্চেস্টার উনিটেড তার মধ্যে ভালো লাগে রোনালদো খৃষ্টানো রোনালদো

সবাই পছন্দ করে he is the most favorite player in the world

এছাড়া আমাকে drawing করতে খুব ভালোবাসি আমি ছোটো বেলায় যখন class ten -এ ছিলাম আ eleven -এ যখন আমাদের project জমা হতো আমি তারমধ্যে drawing করতাম

drawing -এ আমাকে আমার teacher খুব ভালো বলত যে হ্যাঁ আমার drawing -টা খুব ভালো আছে আর এছাড়া আমি আমার হচ্ছে commerce

আরেকটা হচ্ছে যে আমি আপনার নিজের কারগেল বলছিল আমার কালকে দিনটা আমি কীভাবে কাটালাম আমি সকালে উঠলাম brush করলাম তারপরে একটু exercise করলাম তারপরে

breakfast করলাম একটু বাইরে গিয়ে

বন্ধুদের সঙ্গে দেখা করলাম একটু mood fresh হলো তারপরে

এই এইটা করতে করতে আমার দিনটা চলে গেল দুপুরে খাবার খেলাম তারপরে আমার কাজের সুস্থ শুরু হলো আমি একটা company - তে কাজ করি work from home

এটা বিকেল দিয়ে আমার কাজের shift -টা শুরু হলো ছটা দিয়ে ছটা থেকে আমি কাজে বসলাম বারোটা পর্যন্ত করলাম তারপরে বারোটার সময় আধঘণ্টা break নিলাম খাবার খেলাম